ইটা নৌকার দৃশ্য এটি সাধারণত ভোরবেলাকার। এই নৌকা তে দেখুন অনেক রকম তার থার জড়ানো আছে সাই--

এটি একটি হসপিটাল এই হসপিটাল টির নাম হলো হলি ক্রশ হসপিটাল যেটা রাজিবপুরে অবস্থিত এ অ্যা এটি- ই সি.এইছ.এ.আই ইন্সটিউট এর একটি মেম্বার এর অন্তর্গত।

এটি হলো পঞ্চায়েত সমিতি। এই পঞ্চায়েত সমিতির নাম হলো--

এটি আমাদের কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং আমরা ঠিক এর সামনে দাঁড়িয়ে সেটাকে দেখছি এবং এই হল -টির ঠিক সামনে দিয়ে অনেক রকমের গাছপালা এবং তার সামনে একটি টূপ রাখা রয়েছে।

আলাদা কিন্তু তিনখানা চেয়ার একসাথে এটি একটি সোফা আগেকার দিনের সোফা চেয়ার এরোম এরোমি দেখতে হতো এ-দেখুন কি সুন্দর ডি ডিসাইন এর এগুনো।

প্রাকৃত দৃশ্য দেখুন সামনে একটি এ স্লীপ রয়েছে। এবং তার পাশে তার ঠিক সোজা ওখানে একটি বসার মতো জায়গা করা হয়েছে । এবং এর সামনে উম অনেক কটি ছোপের মতন ছোট ছোট গাছ লাগানো হয়েছে ।

উঃ এইটা হচ্চে আধার এনরোলমেন্ট এবং আপডেট সেন্টার | যেখানে মানুষ গিয়ে তার আধার কার্ড আপডেট করাই |

এবং ওখান দিয়ে আরো অনেক জন হেটে যাচ্ছে তও কেউ কাউকে কিছু বলছে না |

এর নিচে লেখা রয়ে-ছে আমাদের পরিষেবা গুলির বিষয়ে ।

এবং এটি ইন্ডিয়ান পোস্ট অফিস ।

এমনীও আমরা খড়ের ইসে উঁচু উঁচু বেশ বাড়ি দেখতে পাচ্ছি।